সবুজ কালারের অনেকগুলো বড়ো বড়ো গাজ আছে।

আকাশটির কালার সাদা কালারের দেখা যাচ্ছে।

আমি সামনে দেখতেছি এখানে বড়ো একটি বাড়ির মতো রয়েছে।

আমি সামনে দেখতাসি এখানে অনেক রকমের ফুল রয়েছে।

একটি শিব ঠাকুরের ফটো দেখা যাচ্ছে।

আমি সামনে দেখতাসি এইখানে অনেকগুলো মানুষ রয়েছে।

ওয়ালটি সাদা কালারের দেখা যাচ্ছে।

এখানে দুইজন মানুষকে দেখা যাচ্ছে তারা বসে রয়েছে।

এখানে কয়েকটি ডিবিয়া দেখা যাচ্ছে।